নমস্কার সুইচ স্টেটমেন্টের এই পিএইচপি টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
আমি এর উপর আপনাকে একটি নতুন অধ্যায় দেখাতে যাচ্ছি কারণ এটি পিএইচপি এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য
সুইচ স্টেটমেন্ট আইএফ স্টেটমেন্টের জন্য একটি বিকল্প
এটি অধিক স্পষ্ট এবং প্রবন্ধনীয় পছন্দ যদিও ইনপুট একটি এক্সপ্রেশন
সুতরাং এখন কোনো মান ইনপুট করি এবং তারপর এর সমান মান সংরক্ষণ করি
তারপর আমরা কোড নির্বাহ করতে পারি যদি এটি এই মানের সাথে সমান হয় বা মেলে
এটি তুলনামূলক কৌশল নয়
তাই আইএফ স্টেটমেন্টের তুলনা মান মেলানো তথা আউটপুটের জন্য যা ইনপুটের উপর নির্ভরশীল আমরা বলতে যাচ্ছি সুইচ
শুরু করা যাক
সুইচ এর জন্য মৌলিক কোড
চলুন এখানে একটি এক্সপ্রেশন রাখি উদাহরণস্বরূপ আমি এখানে এলেক্স লিখব
একটি ছোট প্রোগ্রাম তৈরী করি এবং আমাদের এগোনোর সাথে এটি ব্যাখ্যা করব
আইএফ স্টেটমেন্টের মতই আমরা এখানে কোঁকড়া বন্ধনী রাখবো
এখন চলুন যাচাইয়ের প্রতিটি উপায় দেখা যাক
আমরা এখানে মানের পরীক্ষা করতে চাই
এখন আমরা এটিকে উদ্ধৃতি চিনহের মধ্যে রাখবো
আপনি স্পষ্টভাবে ক্রমাঙ্কন করতে পারবেন না
তাই আমরা যা লিখি তা হল কেস কেসের মান যা আমরা মেলাতে চাই
উদাহরণস্বরূপ আলেক্স
তারপর আমরা কোলন বা সেমি কোলন লিখি
এবং তারপর শর্ত যদি শর্ত কেস আপনার দ্বারা বাছাই করা সুইচ এক্সপ্রেশনের সাথে মেলে
তাহলে আমি লিখব এচো যৌ হেভ ব্লু আইস
কেস তুলনা সমাপ্ত করার জন্য আমরা ব্রেক এবং সেমিকোলন ব্যবহার করতে যাচ্ছি
মনে রাখবেন যে আমরা এখানে সেমিকোলন ব্যবহার করেছি কিন্তু এখানে নয়
এখন দ্বিতীয় কেস
চলুন দেখি যে এটি কিভাবে করি
আমি বিলি লিখব এবং এচো যৌ হেভ ব্রাউন আইস
এবং তারপর ব্রেক এবং সেমি কোলন
এটি একটি একীকৃত ইন্টিগ্রেটেড IF এর সমান
এই কারণেই আমি বলতে পারি যদি আপনার নাম এলেক্স তাহলে এচো যৌ হেভ ব্লু আইস বা এলসে যদি আপনার নাম বিলি তাহলে এচো যৌ হেভ ব্রাউন আইস
সম্ভবত কিছু লোকের এই উপায়ে এটি করা সহজ হয়
এটা অধিক পাঠযোগ্য কিন্তু এটা পছন্দের ব্যাপার
আমরা আর কেস পেলাম না আমি এই উদাহরণের জন্য শুধু এলেক্স এবং বিলি ব্যবহার করতে যাচ্ছি
এখানে আমি ডিফল্ট বলবো যা ইকো হবে I ডন্ট নও ভাট কলর ইউর আইস আরে
আমাদের এরপর ব্রেকের দরকার নেই কারণ সেখানে অধিক কেস নেই
অবশ্যই সেখানে এরপর কোনো ব্রেক নেই কারণ ওখানে নির্বাচনের জন্য অধিক বিকল্প নেই
তাহলে আমরা এখানে সুইচ পেয়ে গেছি
চলুন এটা শুরু করি
এখন আমি প্রোগ্রাম বানানোর জন্য এই এলেক্সকে এখানে ভ্যারিয়েবলস এর সাথে প্রতিস্থাপন করতে যাচ্ছি
তাই আমি লিখব নামে আলেক্স এবং আমি আপনাকে সিদ্ধান্ত নিতে দেবো
তারপর আমি এখানে নামে বলবো
তাহলে আপনি এখানে ভ্যারিয়েবল নিগমবদ্ধ করা দেখবেন
এখন থেকে আপনার জানা উচিত যে ওটি কিভাবে করে
তাহলে শুরু করা যাক এবং দেখি যে এটি কিভাবে কাজ করে
আপনি সুইচ বলবেন আপনি এই এক্সপ্রেশন নেবেন যা এলেক্সের সমান
মূলত এটি ওই কেস যা এলেক্সের সমান এবং এটি এর অনুকরণ করবে
ব্রেক একে শেষ করে
যদি নাম রাহুল হয় ডিফল্টরূপে ইকো হবে I ডন্ট নও ভাট কালার ইউর আইস আরে
ঠিক আছে তাহলে আসুন এটিকে চালানোর চেষ্টা করি
শুধু পুনরালোচনার জন্য
আমরা দেখতে পারি যে আলেক্স Alex এর সাথে সাথে আউটপুটের সাথেও মেলে
আপনি কি করতে পারেন যে এখানে আপনি আপনার পছন্দমত অনেক রেখা যুক্ত কোড লিখতে পারেন
এই ব্রেক নির্ণয় করে যে কেস কোথায় শেষ হয়
একটি আইএফ স্টেটমেন্টের ব্লক শেষ করতে একটি কোঁকড়া বন্ধনীর প্রয়োজন
তবে এখানে ব্লকের সমাপ্তি ব্রেক নির্ধারিত করে
এগুলিকে ব্লকস বলা হয়
সুতরাং একে বিলি তে পরিবর্তন করি এবং দেখি যে কি হয়
যৌ হেভ ব্রাউন আইস আমরা এখানে ঠিক কি নির্ধারিত করেছি
এখন আমি একে Kyle এ পরিবর্তন করব এবং রিফ্রেশ করব I ডন্ট নও ভাট কালার ইউর আইস আরে কারণ সেখানে কোনো ব্লক নেই যা আমাদের প্রোগ্রাম বৈশিষ্ট্যের মধ্যে Kyle এর চোখের রঙ নির্ধারিত করে
সুতরাং ওটি মূলত সুইচ স্টেটমেন্ট
এটি চেষ্টা করি
কিছু লোক এটি ব্যবহার করা পছন্দ করে না আর কিছু লোক করে
এটা সম্ভবত আইএফ স্টেটমেন্টের তুলনায় অনেক দ্রুত এবং নিয়ন্ত্রণ করা সহজ
এটা বেশি ভালো দেখায়
তাই এটা সত্যিই আপনার ব্যক্তিগত পছন্দের উপর নির্ভরশীল
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
এতে অংশগ্রহনের জন্য ধন্যবাদ